টেবিলে রাখা আসে চেয়ার ও দেখা যাচ্ছে সাইনবোর্ড লাগানো আসে।

চারিদিকে কাপড়ের পর্দার মতো লাগানো আসে সারিদিকে সবুজ গাসপালাও দেখা যাচ্ছে বাঁশের বেড়া দেখা যাচ্ছে।

এহানে পাহাড় দেহা যাচ্ছে অনেক সবুজ গাছপালা দেখা যা--

ফ্যান দেখা যাচ্ছে লাইট দেখা যাচ্ছে।

গ্লাস দেখা যাচ্ছে ফুলের মালা দিয়ে সাজানো বেলুন দেখা যাচ্ছে।

কাগজ রাখা আসে গ্লাস দেখা যাচ্ছে কারেন্টের বৌর্ড দেখা যাচ্ছে।

সিঁড়ি দেখা যাচ্ছে অনেক ঘর দেখা যাচ্ছে চারিদিকে সবুজ গাসপালা দেখা যাচ্ছে।